অবশ্যই আমি একটা দিন যাবো তোমাদের বাড়িতে ঘুরে আসবো। সকালবেলাতে যাবো ঠিকাছে খাওয়াদাওয়া সবকিছু ওখানেই করবো। তারপরে হয়তো ওই সন্ধ্যার দিক করে বাড়ি ফিরে আসবো, বুঝতেই পারছো একা মানুষ। তো ঘরে তো কেউ থাকবে না সন্ধাবেলায় বাড়ি আসতেই হবে। সেটাই সেটাই আর ঠিকাছে তাহলে এই বিষয় নিয়ে আহ ভালো ভাবে চিন্তাভাবনা করো। আর একটা জিনিস মাথায় রাখবে,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 আহ একটু life এ এগিয়ে গেলো কি না বাবা মা কে ভুলে যেত, সেটা কখনোই করোনা, বুঝলে?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

অনেক কথা হলো তোমার সাথে। এখনো মনে হচ্ছে খাওয়াদাওয়া করোনি? না করিনি এই আরকি করবো, তুমিও গিয়ে খাওয়াদাওয়া করো তাহলে বুঝলে? হ্যাঁ বুঝছি ঠিকাছে আমি খাওয়াদাওয়া করছি তাহলে তুমি একদিন কিন্তু সময় বের করে অবশ্যই আসবে। পুজোর আগে আমরা দুজন মিলে shopping করতে যাবো ঠিকাছে? ঠিক আছে বেশ তাহলে হ্যাঁ ঠিক আছে যাবো তাহলে একদিন। ঠিকাছে রাখলাম তাহলে হ্যাঁ? bye. হ্যাঁ বেশ রাখো bye আসো কিন্তু ঠিক আছে আমি কিন্তু বাড়িতে বলছি যে আসবে?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 okay bye. hello সালেমলেকুম ওয়ালাইকুম সালাম কি খবর ভাই ভালো আছেন এই তো আছি আপনার কি খবর এই তো ভাই আছি আমিও ভালো আপনার তো কোনো খোঁজখবর পাইনা আজ কাল. হম খোঁজ খবর নিলে না পাবেন আপনিয়ন তো নাইন না আপনিও তো নিতে পারেন আসলে ব্যস্ত তা ব্যস্ত তা আছর তা বেঁধে গেছে আসলে সময়ই দেব হয়ে না যে প্রতি দিন হেন্ হেন্ সবার এক ই অবস্থা আসলে ঠান্ডা কথা আর বলেন না ভাই যে পরিমাণ বাআযে অবস্থা খুব ঠান্ডা না খালি ঠান্ডা আমাদের এইখানে হচ্ছেই গত দুই দিন আগে দেখলাম এগারো degree গত কাল দেখলাম নয় bdegree celcius ছিল তাইলে ভুজেন কি অবস্থা ওরে বাবা আপনার দিক তো দেখি তুসার পাট হয়ে খবরে তো দেখি কিন্তু আসলে যেত টা যেই ভয়ঙ্কর অবস্থা তাও তো বোঝা যায় না তুষার পাট কখন যে হয়ে আল্লাহ ই ভালো জানে এই অবস্থা তুষার পড়া দেখেন ঠিক ই আপনার চোক পরে না হম যদি রাতে ধরেছি আহ বারো টা না এক টা দিকে মোনে হয়ে back করলাম একটার friend বিয়ে ছিলো মানে পুরা রাস্তা একেবারে কি বলবো মানে bike আস্তে ছিলাম বাসা গিয়ে

আচ্ছা আচ্ছা তা হলে তো খুব ভয়ঙ্কর অবস্থা মানে হম কুয়াসা পড়তে চে আর কি এই ওইটা কি বলবো এইটা end of তুষার হেঁ হেঁ ওই তো তুষার ই তো আমাদের দেশে বলে কুয়াসা বিদেশে পড়লে বলবে তুষার আর কি আপনার খবর দেখি বুঝছেন উত্তর বংলাদেশে অবস্থা খবরে news তো মানে দেখায়ে ঢালাও ভাব হে দেখায়ে মোটা মোটি সব থেকে থেকে ঠান্ডা জিহিত পরে আপনার দের ওই সাইড টা তে কিন্তু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 হম খুবই বাজে অবস্থা হম হম তো আপনার এখানে কি অবস্থা এইটা ই আরকি আমাদের এখানে আজকে মনে হয়ে তো যে ঠান্ডা তা বেশ ভালো আমি বের হয়ে ছিলাম আজকে যে দেখলাম না বাতাস তা খুব বেশ ঠান্ডা লাগতেছে আর এই ছাড়া এমনি সব কিছু ঠিক থাক ই আছে বুঝে নি তো শীতে মদদে খবর তবর তো দেখি নি

স্বেত প্রভো না কি একুশ তারিক প্রজন্ত থাকে স্বেত প্রভাও হেঁ হেঁ আবার একটা না পর্বে কেন আমাদের তো ঢাকায় তেমন একটা বুঝতে পারছি না খুব সিট্ যে মনে হয়ে না বাতাস আজকে আর কি বাসা ভিতরে থাকলে একবার ঠান্ডা তে পৰা যায় বাইরে বের হয়ে বাতাস তা খুব গায়ে লাগে না স্বেত প্রভাব already পড়েগেছে সেই আপ্নে হয়ে তো এই ভাবে বের হয়ে না ওই জন্য বোঝেন না seriously কিন্তু ঠান্ডা ওই যে না আজকে তো বললাম না যে বাতাস তা বেশ ঠান্ডা রাতে দিকে ও ঠান্ডা পরে বেশ ভালো কিন্তু আসলে দেখেন আপনার যেই রকম fresh বাতাস fresh খাবার এই মদদেই থাকে না আমরা কিন্তু আসলে ওই সুবিধা তা পাই না বুঝতে পারছেন এর জন্যে আমাদের আসলে ঠান্ডা আছে কিন্তু feel হয়ে না যে পরিমাণ ধুলা বালি pollution এর মদদে ঠান্ডা ঠান্ডা লাগতে কেমন গায়ে ট্রাকে ধুয়া তাই মনে করেন অধেক আমরান গরম থাকি হম আচ্ছা এবং এই হেঁ ঠান্ডা কুবি বাজে অবস্থা এবং হেঁ ও তার পর এমনি দেখা আমাদের দিনকার এইটা ডাইতেছে ভালো খবর তবর তা দেখি নি ঢাকা তে Dhaka শুরু হইলো আবার বাণিজ্য বোন শুরু হয়ে এইটা ই সব কিছু নিয়ে আসা দে রাস্তা ঘাটে অবশ্য করুন

যাতায়াত যে মানে বা area আস্যে সেই area দিয়ে আসলে metro rail এর কিছু আমি প্রায়ই না বুঝই না কি শর্তে আসছে আর ধরেন ঈসার একটু জ্যাম তাম এখন প্রায়ই চি কি এক দিন বেশি যে ইষ্টমত শেষ হলো ইস্টার মদদে ঐই তো আমরা একটু কষ্টম করতেছি জাম তাম ছিল এই সাইড তা তে আবার বাণিজ্য মেলা শুরু হয়েছে গেছেন না কি মেলায় না যাওবা হয়ে নি গেছিলেন না কি না না আটো দূরে কে যাবেন বলেন শীতে মদদে হেঁ আপনাদের হেঁ হেনঢাকার বাইরে তো দূর আছে মোটা মতি ভালো ই distance মানে কম না গেলে মনে করেন সারা দিনে পেন্ট এবং খাবার যাবার সব কিছু বাইরে করতে হবে হম ঐই গুলু বাদ দেন চলেন আমাদের উত্তর বংগো গেছেন উত্তর বংগো তো যাওবা হয়ে বুঝছেন আমার তো পরিবার আছে উত্তর বঙ্গে যায় আমি আর আমার মানে দাদা দাদি নিতুর পরে regular যাওবা হয়ে না তাও মনে করেন তিন চার বছরে যাওবা হয়ে এক বার এই বার চলে আসেন দেখেন কি পরিমাণে ঠান্ডা আরে ঠান্ডা সময়ে উত্তর বঙ্গে যাওবা আর বলেন না যেমন গরম আপনার দেড় তেমন ঠান্ডা একদম শরীর আর শরীর থাকে না গরম সময়ে সময়ে গেলো ঠান্ডা সময়ে গেলো হম ভয়ঙ্কর ভয়ঙ্কর হে এই বাড়ি ইচ্ছে দেকলাম একটা report দেখলাম বুঝছেন ইসে ইস্তেমা না কি মানে বদনা পানি বিক্রিতেছে মানে উজ্জুর বদনা মানে উজ্জুর উজ্জুর পানি পার বদনা বিষ টাকা করে দেখছেন কি বলছেন দেখেন নেই না তো কি বলেন আমি তো খুব মজা বেশি খবর দেখা মানে কি ফেইসবুক ই দেখলাম আর কি কোই একটা দেখলাম new portal cover করছে even বোরো বোরো যে news channel গুলু এই গুলু দেখলাম যে ই করছে এই news তা বলছি বদনা পানি হচ্ছেই বিষ টাকা আখন কি গরম পানি বেবস্তা করতেছি না কি সেটা বলতে পারলাম না কিন্তু দেখলাম যে পানি বিক্রি হোচেটে এই হোচেয়ে দেশে যা অবস্থা কি করবেন বলেন যা এক বারেহোসকে রোল এইটা কি সত্য আপনা দরে gas টস থাকে না কি মানে এমনি cylinder use করেন না হম আমাদের তো এই আসে gas cylinder ওহ আচ্ছা হেঁ হেঁ আপনাদের তো cylinder তালে সেই দিক দিয়ে তো আপনারা আখন সুবিধায় আছেন উইয় হিসাৱ করলে কিন্তু ভাই ঢাকা থেকে ঢাকার বাইরে মানুষ দেখে ভালো বাসে এখন ঢাকা বার কি হলো ঢাকা আবার gas ই থাকে না মনে হয়ে দুপুরে ভাত খেতে খেতে বিকাল চার তা পান্থ তা বাজে আটো সমস্যা আল্লাহ খুব সমস্যা খুব সমস্যা gas চলে যাবে একদম দশ তাই আসবে সাড়ে তিন তা ই এই ভাবে চলতেছে তো রান্না ঐই রাতে

হেঁ সকালে তা তো মোটা মতি ভুলে ই গেছি আমার এই দিকে ঠান্ডায় হচ্ছেই যে সমস্যা আছি আপনা রা দেখা যাচ্ছে খাবারে সমস্যা আছে খালি সমস্যা সমস্যা আমিও তো ঢাকার maximum area তো দেখি যে পানীয় খুব দূষিত আমাদের ঐই রকম সমস্যা নেই কিন্তু যেমন দিন দেখতে চি মনে হয়ে সেই দিন দূরে আছে ঐই ঢাকার পানি খেতে আমার কেমন লাগে ঢাকার পানি তো খৰা কোনো ভাবে সম্ভব না কি যে বলেন এক দিন খেলে আর মানে বস্তরে বেড থেকে দাদা আল্লাহ কে প্যারা হতে যেতে হবে এমন অভ্যস্ত মানে কাঁচা পানি এই ছাড়া তো ধরেন মানে ফিল্টার ছাড়া বা আখন তো পাইরিটি purit use তার পরে electric filter দিয়ে গলা হয়ে যে automatic যে গুলু পানি ঢালা ঢালী কোনো ঝামেলা নেই সেই গুলু use করি কিন্তু ফুটোনা পানি ছাড়া আসলে খৰা একদম যাবে হয় না কোনো ভাবে সম্ভব নেই এই puri তা কত দিন use করেন দেখেন এই জড়ো অবস্থা হয়ে তা হলে মাধবীও যেমন তেমন নিম্ন বিকট যারা আছে তারা তো অন্নি খাই হেঁ হেঁ সেটাই না তও এখন আসলে মানুষের উপায় নেই বুঝছেন আ মানে ফুটানো ছাড়া উপায় নেই দেখা যাক কি করা জাযায়ে তো পড়া সোনা কি অবস্থা আপনার আমি তো ভাই পড়া সোনা মানে শেষ করতেছি এখন আপাদত করা কিছু ইচ্ছা নেই আর এই যে এখন চাকরি বাকরি নিয়ে একটু ব্যস্ত আছি আমি আঁধার freelance content writer তার পাস পাশি যে লকাজ প্রায়ই সেই কাজ করতেছি এই ভালো আলোড়নগ তা কাজ পাই ভালো ই কাজ পৰা যাইতেছেন আখন season wise একটু pressure তা বেশি থাকে এমনি তো permanent আমার job আছে সেটা তো করতেছি তালে তো বেঁচে ই আছেন ভাই আপনার কি খবর আমার এই যে final year আমি তো হচ্ছে যে কারাগার মদদে আছি না আপিন তো ভালো freelancing করতেছেন সেই হিসাবে কিন্তু সব দুই দিক সোমাল দিচ্ছেন ভালো সেটা দিতে চি কিন্তু শিক্ষা বেবস্তা আমাদের কে যে এই ভাবে আটকে রেখেছে এই তা কি করা যাবে বলেন এইটা তো আসলে national problem জাতীয় সমস্যা হম আপনার মতুন এইরকম হাজার হাজার মানুষ লাখ মানুষ বলতে হবে এই অবস্থায় আছে যাদের মনে এই যে cetificate বলতে দিয়ে সূত্রঃ সালে হচ্ছেই যে এই ক্ষেত্রে এখন প্রজন্ত cetificate বলতো ওটাই না ইনশাল্লাহ হয়ে যাবে আসলে হম দেখেন এই সালে হয়ে না কি

হয়ে যাবে হয়ে যাবে চিন্তা করুন না হম তো আপনার job কেমন চলতে চে freelancing আর করতেছে শুনলাম হেঁ হেঁ freelancing তো করতি ভালো চলতে চে কাজে মোটা মতি ভালো pressure আখন চলতে তে ভালো এইটা করা ইচ্ছা আসলে আর এখানে তো আসিফ অনেক বছর হয়ে গিয়েছে আর এখন তো খবর টোৱে দেখা যায় যে অনেক ই তো ঝুঁকতে চে এই হম freelancing দিকে কারণ corporate চাকরি তা আখন সোনার হরিণ একটা পদচিন জন কয়ে একশো এপ্লিকেশন থাকে সরকারি বেসরকারি দুই তা ই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 মানে ঘরে বসে কি কাজেম কিসের টাকা এইটা খোবাইটি ছিল না এখন তো দেখি যে না মোটা মতি অনেক তা বুঝে কাজ তা অনেক ই আগ্রহ দেখায়ে করেন দেখা যাক কি করা যায় আমাদের একটু সুযোগ যুযোগ হলে বলিয়েন আপনি কিন্তু ভালো করতে চেন আপনি কিন্তু নিজে freelancing সাথে জড়িত অনেক কিছু দেখি আপনার profile এ দেখা যায় বা আপনার ই খোঁজ খবর নিলে মোটামোটি তো বোঝা যায় যে আপনি আখন কি নিয়ে ব্যস্ত আছেন সেই হিসাবে কিন্তু আপনিও ভালো করতেছেন হেঁ যাক কিয়া sorry দুআ রাখেন এখন আল্লাহন যার আছে করতে চি এখন আসলে তো মানুসের তাই তো শেষ নাই আসলে সেই ভাবে আমি জানি আমার চাই তা আমি কত টুক পূরণ করতে পারি কারণ কাজ তো ওই আপনার দের যেমন কাজ আমার তা আর ঐই রকম না ঐই জন্যে খোঁজ খবর নিয়েন কোনো কাজ তা যদি মনে যে না করতে পারবো তা হলে দেখেন যে কাজ করতে পারি কি না দিয়েন সুযোগ কিছু ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে ভাই তা হলে ভাই পরে কথা হবে হ্যালো sir আমি কলকাতা mart থেকে সত্য কথা কলছিলাম. আহ আমি কি mister ঋত্বিক বিশ্বাসের সাথে কথা বলছি? আহ বলছি sir আসলে আপনাকে phone করেছি যেটার কারণে সেটা হলো আমাদের mart যেহেতু এখানে নতুন open হয়েছে, নতুন যেহেতু হয়েছে। তো মানে এই branch টা যেহেতু আমাদের এই বেহালা অঞ্চলে নতুন হয়েছে তাই জন্য sir আপনারা যারা যারা আমাদের customer যারা যারা আমাদের এখান থেকে shopping করেছে, তো আমাদের। better service provide করার জন্য sir আমরা সবার সব customer কে নিয়ে একটা survey করছিলাম. তাই জন্যে sir আপনাকে phone করা. আপনার কিছু অমূল্য সময় আমাদের দিতে পারেন? হ্যা sir, thank you তো মানে phone টা যে কারণে করা হয়েছে সেটা হলো মানে, আমরা মানে এইটুকুনই জিজ্ঞেস করব যে sir আপনি কি~ কি মানে আমাদের প্রথমত এটা জিজ্ঞেস করার আছে যে আপ~ আপনারা কিরকম। মানে কির~ কে আপনারা কেমন লাগলো, প্রথমত আপনাদের কেমন লাগলো আমাদের এই কলকাতা mart এ shop করে. তো আর আমাদের কিছু কি মানে changes করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? তো মানে। ওইজন্যেই just জিজ্ঞেস করলাম, তো আপনি just আপনার feedback টা আমাদের বলুন। নিশ্চয়ই sir, thank you যে আপনি আপ~ মানে আপনার আপনার অমূল্য দিলেন, তো অবশ্যই আমরা খেয়াল রাখবো ভবিষ্যতে. আসলে ব্যপারটা কি বলুনতো যেহেতু এখন COVID এর situation চলছে। তো আমাদের employee খুবই কম রয়েছে এই মুহুর্তে দাঁড়িয়ে employee খুবই কম মা~মানে যারা মানে আমাদের employee এখন fifty percent নিয়ে কাজ হচ্ছে কারন আপনি জানেন government এর নতুন rules যে। বেশি কা~ মানে বেশি employee বা বেশি view করানো যাবেনা সেটা আপনি ভালোভাবেই জানেন, তো আমরা কি করছি এই fifty percentemployee দিয়েই আমরা এই মুহুর্তেই কাজটা চালাচ্ছি. ফলে কি হচ্ছে যেহেতু কলকাতা mart টা একটু মানে আমাদের বা market টা যদি। এত বড় ফলে কি হয় যে~ যেহেতু half empolyee রয়েছে তো~ মানে পুরো ব্যপারটা sir manage টা একটু মানে problem হয়ে দাঁড়ায় যেহেতু অনেকটা বড় মানে mart তো আমরা চেষ্টা করতেছি যতটা তাড়াতাড়ি সম্ভব। COVID টার আরকি~ থেকেও যদি আমরা একটু চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি ভাল করে আরো ব্যপারটাকে manage করা যায় আমরা sir নিশ্চয়ই সেটা খেয়াল রাখব ভবিষ্যতে তো sir মানে আর কিছু যদি feedback দেন আমাদের। নিশ্চয়ই sir, আমিও এটা মানি যে আমাদের store এ একটু late হয় সমস্ত মানে new launched জিনিসগুলো আনতে বা আসতে আমি জানি এটা আসলে sir এখন আহ এই মূ~ এখনি বিশেষ করে problem টা হচ্ছে। আগে না~ আগে হত না কারন এই মুহুর্তে দাঁড়িয়ে sir যেহেতু COVID এর situation মানে এটা নতুন করে আর বলার নেই, সব problem এই COVID এর জন্যই হচ্ছে ফলে কি হচ্ছে এই transportation টা করাই বিফল কিছু কিছু জিনিস আছে যেগুলো out of । আমাদের এর ইয়ে মানে state থেকে আসা মানে out of state থেকে আসে তো কি হয় জিনিসগুলো যখন বিশেষ করে COVID এর situation এর এখন problem টা কি হয়ে দাড়াচ্ছে যে আমাদের transportation এর সবচেয়ে বড় problem কারন কিছু কিছু রাজ্যে। already এখন একটু মানে এখন lockdown হচ্ছে, মানে আহ আপনি বলুন যে আংশিক lockdown বা পুরোপুরি সম্পূর্ণ lockdown ও কিছু কিছু রাজ্যে হচ্ছে. তো ফলে কি হয়, মানে যে রাজ্যে তার যেরকম এই মুহূর্তে situation । সেই অনুযায়ী আমাদের চলতে হয়. এবারে ধরুন কোনো জিনিস আমরা মানে কোনো packages বা কিছু মানে কিছু factory বা দিল্লি থেকে আমাদের transport হয়ে আসছে. এবার sir ধরুন দিল্লিতে এখন আহ মানে COVID এর situation আপনি জানেন যে। খারাপ হচ্ছে আরও. তো ওখান থেকে যখন আসে এর দিল্লিতে যেহেতু এখন আংশিক lockdown চলবে, তাহলে sir মানে delay হচ্ছে. প্রতিদিনই কিছু না কিছু মানে আমার~ আপনাদের ধরুন মানে আমাদের এখানে যে।

product টা আমাদের warehouse এ চলে আসে ধরুন ওই, মানে সাত দিনের মধ্যে চলে আসে sir একদম definite । কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে sir সেটাই চলে যাচ্ছে চৌদ্দ থেকে কুড়ি দিন. মানে এতোটা delay হয়ে যাচ্ছে. আপনি বুঝতে পারছেন যেহেতু other state থেকে আসছে. sir এইটা মানে এইগুলো এখন একটু sir থাকবে, আমি বুঝতে পারছি যেটা আপানাদের কাছে এটা খুবই বড় সমস্যা। কারণ কিছু কিছু মানে এই যেহেতু আমাদের supermarket তো কিছু জিনিস আমাদের supermarket এ available থাকে এবং সেইগুলোর জন্যই আপনারা মানে আমাদের supermarket টা visit এবারে যদি এ ওই জিনিসটাই আমার নেই। তো এটা আমি জানি যে খুবই খারাপ বিষয়টা তো, কিন্তু as soon as যত তারাতারি আমাদের এই problem টা solve করা যায়, sir আমরা solve করব. sir মানে আর কি কি আমাদের শুধরাতে হবে একটু জানান।

আমাদের empolyee এর একটু problem চলছে এ মুহূর্তে দাঁড়িয়ে. কিন্তু আমরা আহ মানে পৌরসভা থেকে permission নিয়েছি যে মানে যারা ধরুন আসতে পারছে না আমাদের এখানে জিনিসগুলো নিতে এবার। আমাদের mall এ তো মানে আমাদের mall আমাদের market এও sir মাত্র fifty percent এ আমরা customer কে in করাতে পারবো আর বাদ বাকি sir মানে এখন এই মুহূর্তে দে~ আসতে পারবে না. কারণ আমাদের জানেন যে COVID বিধি খুবই strict । তো সেই জন্যে sir আমরা এটাকে ঠিক করছি যে next month এর মধ্যেই থেকেই sir আমরা home delivery টা sir চালু করব. তার জন্য sir আমরা পৌরসভা থেকে permission নিয়েছি যে sir আমাদের মানে এইটুকু permission দিন যেনো আমরা full । stuff নিয়ে কাজ করতে পারি অন্তত তাহলে কি হবে sir যে মানুষরা ধরুন ঘরে বসে এমনকি আমরা special এটাও করব যে ধরুন কারোর বাড়িতে COVID এর patience আছে. কারোর বাড়িতে COVID এর patience আছে তাদেরকে আমরা। তাদেরকে আমরা service । তারা আমাদের এই suggest টা নিতে পারবেন. ধরুন তাদের অবশ্যই তাদের বাড়িতে grocery তো লাগবেই. তারা ধরুন phone করল আমাদের. phone করে আমাদের সমস্ত list আমাদের বলে দিল যে, আমার এই এই লাগবে তাহলে স্যার আমাদের employee । অবশ্যই পুরো protection নিয়ে যাবে ধরুন যে PPE kit পরে পুরো মানে মানে সবকিছু একদম বিধি মেনেই sir আমাদের মানে নিয়ে যাবে. তো, মানে আমারা এটা আস্তে আস্তে ঠিক করছি যে কত টুকু করা যায়।

সমস্ত entry দেওয়া হয় কারণ আপনিও জানেন এতো বড় একটা মানে mart এতো বড় একটা area তো এটাকে manage করতে সময় লাগে তো একঘন্টা ধরে তার সমস্ত কিছু setup করতে হয়, আমাদের পুরো। পুরো mart টা আমাদের sir sanitize করতে হয়, সমস্ত কিছু ব্যবস্থা করতে হয়, ধরুন যেরকম কোনো জিনিস নতুন এসেছে sir এগুলোকে rack এ রাখতে হয়. তারপরে আমাদের সমস্ত billing process আসতে আসতে সাজাতে হয়। সব থেকে বড় মান~ সব থেকে প্র~ এখন যে দেখা গেছে যে sanitization process টাই sir সবথেকে মানে time লাগে করতে কারণ আপনিও জানেন যখন মানে। মানে যদি আমরা ঠিক ঠাক ভাবে sir মানে ইয়ে না করি যে সব না করি, যদি আমরা ঠিক ঠাক সচেতন না থাকি তাহলে sir এখন কতটা ভয়ংকর হতে পারে আমাদের পরিস্থিতিটা. তাই জন্যই sir মানে আমাদের এতোটা সময় নিয়ে আমরা মানে আমরা basically ধরুন ওই। দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমাদের customer দের আমরা in করাতে থাকি. কারণ এর বেশি দেরি করলেও problem হয়ে যায়, তো আমাদের sir working hour থাকে ধরুন ওই। আমি ধর~ আপনি ওই দশটায় ধরতে পারেন, তো আমরা দশটা থেকে পুরো sir রাত দশটা অব্দি খোলা থাকে. তো মানে, রাত দশটা অব্দি খোলা থাকে, হ্যা এখন জানি যে আপনাদের নতুন বিধি যে সাতটা অব্দি সমস্ত। কিছু খোলা যাবে কিন্তু sir আপনাকে যেহেতু বললাম যে এটা যেহেতু একটি বড় mart তো আমরা মানে পৌরসভা থেকে special permission করিয়ে রেখেছি যেনো হ্যা দশটা অব্দি খোলা রাখুক কারণ এখানে sir অনেক customer রা আসেন তো। আর মানে যেহেতু fifty percent attendence তো অনেকটা সময় ধরে আসছে আর যেহেতু আমরা আরও ইয়েটাও শুরু করব home deliverry service টা sir সেটার জন্য sir preparation তো লাগে তাই জন্যে sir আমাদের এখন এই মুহূর্তে আপনি দশটা অব্দি খোলা পাবেন আমাদের।

একদমই কম মানে একদমই বেশ নয়, কিভাবে? যদি ধরুন আপনার বাড়ি আমাদের mart এর এক কিলোমিটারের মধ্যে তাহলে sir এটা extra মানে charges টা sir sixty rupees only, only sisxty rupees । আর above গেলে যদি one kilometer above যায় তাহলে sir ওটা চলে যাবে ধরুন hundred. আর আমরা maximum আমরা maximum mart থেকে তিন থেকে চার কিলোমিটারের মধ্যে sir টা service করি provide । করব, এর বেশি আমরা পারবো না. তো এর মধ্যে sir max two max ধরেন চার কিলোমিটার যদি আপনার বাড়ি হয় বা চার কিলোমিটার যদি কারর বাড়ি হয় তাহলে sir সেটা maximum যাবে one-twenty তে, এর বেশি আমরা charge করছি না, আর হ্যা। যেহেতু আমরা বললাম যে sir আমরা COVID এও যারা COVID patient আছেন, তাদের বাড়িতেও supply দেবো, তাহলে sir ওইটার ক্ষেত্রে একটু different, কারণ sir । যেহেতু আমাদের empolyee বা যেই যাবেন সে কিন্তু পুরো protection নিয়ে যাবেন PPT kit সমস্ত কিছু পরেই তো যাবেন, তো তার জন্যে sir একটু হাল্কা charge কারণ আপনিও জানেন একটা PPE kit কতটা দাম হয়। তো তাই জন্য sir আমরা সেটাকে একদম সবার জন্য এটা mandatory মানে extra যে charges লাগবে সেটা হলো দু'শ টাকা. আপনি যা order দিবেন, সেটার উপ খালি দু'শ টাকা extra charge লাগবে COVID দের। COVID patient এর COVID এর বাড়ির জন্য, তো এই sir আমাদের policy টা।

তো সেটা আপনি করতে পারবেন, এবং তাছাড়াও আমাদের একটি অ্যা~ অ্যা~ Android আর Apple এর মানে iOS এর আমরা app develop করছি sir, only for মানে এটা যাচ্ছে আমাদের মানে ই.

দেওয়ার পরের আমাদের কোনো plan অন্তত একবছর aggrement আছে আমাদের যে company এর সাথে আমরা এটা মানে tie up করেছি. পরে দেখা যাবে কিন্তু ধরুন আমাদের চেয়ে মানে আমরা চেষ্টা করছি যে পরের মাস থেকেই ধরুন February. up to middle February মধ্যেই ধরুন আপনি মানে আমাদের এই home delivery syste, টা চালু হয়ে যাবে for sure. আর আপনি এটা আমরা একটা নতুন app launch করছি যেটা মানে আপনারা ধরুন ওই আমাদের আপনাদের তো ওই WhatsApp number আছে. তো আপনি মানে WhatsApp number এ আমাদের message করলেও sir এটা Play Store পাবেন না, কারণ এটা sir মানে আমরা ওইভাবে ব্যাপারটাকে এতোটাও. এখনো বড় scale এ যায়নি, আপনাদের APK মানে sir টা download করতে হবে আমাদেরই একটা link থেকে. সেই link টা আমরা WhatsApp এ share করবো. আমাদের দেখবেন, আপনি যখন আমাদের অ~ shop থেকে কিছু shopping করেছেন, তো আপনাদের bill এ দেখবে. দেখবেন একটি WhatsApp দেওয়া আছে, ওই WhatsApp টায় আমাদের text করলে sir আপনারা মানে আপনাদেরকে আমরা সেই app এর link টা পাঠিয়ে দিব APK এর link টা. তো আপনি যেহেতু sir Chrome বা যেকোন জিনিস থেকে. download করতে পারবেন. তো download করে sir ওইখানে সমস্ত details আপনি পাবেন. যেরকম আপনি ধরুন shop এ আমাদের visit করলেন, shop এ এসে যেরকম আপনি just এর experience টাই পাবে~ পাবেন, ঘরে বসে. যে রকম shop এ ধরুন. কোন মানে কি কি product রয়েছে, সে product টার উপরে কতটা discount রয়েছে, সে product টার সঙ্গে কোনো কিছু gift আছে কি না, তারপরে আরও কিছু কিছু জিনিস যেরকম ধরুন হ্যা আপনি আপনার মানে কত. ক'টা থেকে ক'টার মধ্যে delivery চান, আপনাদের emergency আছে কি না কিছু এবং আপনার মানে আপনার যে delivery executive যেটা আপনার ওইখানে delivery করতে যাবে তার নাম. তার সমস্ত details আপনি পেয়ে যাবেন যে সে proper sanitation আছে কি না, তারপরে তার vaccine হয়েছে কি না, আপনি সমস্ত details আমাদের app এ পেয়ে যাবেন, তো. তো মানে এই হলো আমাদের মানে online process টা, তো আপনি sir মানে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি just যেরকম আমাদের shop এ আসলে যেরকম দেখতেন যে এরকম সমস্ত কিছু offer রয়েছে, একদম মানে. স্বাধীন ভাবে আপনি যেরকম shopping করতে পারেন, যে apps view দিয়েও exactly আপনি সেই মানে ইয়েটাই পাবেন. একদম সেই পরিবেশটাই পাবেন. নিশ্চয়ই sir, আমরা আসলে ওটা ওরকমভাবে কাউকে দেই না কিন্তু sir যদি কেউ চায়, যদি কেউ ধরুন দেখুন, আমাদের আমাদের কথা হল যে customer এর যেনো কোনো কিছুতে সন্দেহ না থাকে. আমাদের থেকে যখন shop করছেন. আমরা কোনোদিনও চাইব না যে customer বলুক যে আপনাদের তরফ থেকেই এইটা আমাদের provide করা হল না, আপনারা যেটা বলেছিলেন সেটা ঠিকঠাক offer টা দিলেন না বা যেটা promise করেছিলেন যে assurance টা সেটা sir আমরা পেলাম না তো. মানে আমরা একদমই সেটাতে নেই, আমরা এরকমই sir কাউকে মানে বলি না কিন্তু যদি কেউ চেয়ে থাকেন যে না আপনি পুরো details টাই বলুন আপনাদের employee এর. যে মানে সে তার proper sanitize মানে সে proper sanitize আছে কি না, তারপর তার vaccine হয়েছে কি না, thermal checkup হয়েছে কি না regular. কেউ যদি আমাদের সেটা বলে যে কেউ যদি আমাদের চায়. সেই মানে information টা আমরা অবশ্যই তাদেরকে সেই information টা দেব কিন্তু আমরা নিজে থেকে sir কাউকে এই information টা দেই না. কেউ যদি চান, ধরুন, আপনি আমাদের app থেকে order করলেন. এবার সে order টা sir আপনি মানে ওখানে~ ওখানে তো একটা ওখানে option একটা মানে আমাদের option থাকে যে message এর, তো মানে আপনি যদি কিছু notes দিতে চান, ওই ইটার সাথে. মানে আমাদের order টার সাথে নিচে তো আপনি ওই notes এ অবশ্যই এসব requirements যা যা আছে আপনি আপনি চাইতেই পারেন, কোনো অসুবিধা নেই. আমাদের তরফ থেকে অবশ্যই sir সেটা provide করানো হবে আপনাকে মানে, এরম কোন ব্যাপার নেই আমাদের. যে আমরা এরকম করব না বা আমরা আপনাকে পুরো একটা ঝঞ্জায়~ রাখবো না ধান্ধায় রাখবো যে না, আমরা এগুলো provide করি না. sir আমরা কোনদিনও এটা. করব না কারণ আমরা জানি যে customer এর satisfaction টা কতটা প্রয়োজন এখনকার দিনে. যেটা অন্যান্য mart বলুন বা অন্যান্য shop গুলো করছে না. এদিক দিক থেকেই sir মানে আমরা অন্যান্য mart বলুন, অন্যান্য shopping center থেকে sir আলাদা. অবশ্যই আপনাদের যা যা requirement আমাদের shop অনুসারে বা আমাদের empolyee অনুসারে আপনারা altime ই সেটা পাবেন. নিশ্চয়ই sir, আমরা তো অবশ্যই এটা provide করব, মানে ধরুন যদি আপনি এমন কিছু order দিলেন যেটা বললেন যেটা cooling যেটা ঠান্ডায় থাকা দরকার যেটা যেরকম ধরুন. আপনাদের আহ আমাদের যেহেতু এইখানে ice cream ও আছে তো আমরা যেহেতু ice cream ও provide করে থাকি ice cream, দই, কোনো রকম তারপরে আরও sir দেখবেন যে গুলো মানে ready to serve meal হয়না ধরুন ওই meat ball. বা মানে এরকম উহ chease ball এরকম নানান রকমের যে জিনিস হয় বিভিন্ন company তো এগুলো তো যেহেতু sir এখান থেকে মানে order আশা করছি অবশ্যই আসবে. তো আমরা এগুলোও মানে একদমই sir আমাদের মানে ঠিকঠাক ভাবে একদম package করা, একদম ice pack এর মধ্যেই sir সেগুলো serve করা হবে কারণ আমরা জানি যে যত~ যতটাই time লাগুক, বিশেষ করে গরমকালে sir এগুলো নষ্ট হওয়ার. মানে প্রবনতা অনেক বেশি থাকে, বিশেষ করে sir এই যে এগুলো ready to meal, ready to serve হয়. তো বিশেষ করে ওইগুলোর জন্যে আর যেরকম বললেন আপনি হ্যা অবশ্যই, yoghurt তারপরে ice cream বলুন. তারপরে উম তার মাখন বলুন, এগুলোর জন্যে অবশ্যই আমরা ice pack দেওয়া একটি বাস্কো আমাদের মানে আমাদের একটি container আছে তো সেগুলো container এর মধ্যেই মধ্যেই sir আপনাকে supply করা হবে. আর যেরম sir বললেন, ডিম. যেগুলো breakable যেগুলো মানে খুব সহজেই নষ্ট হতে পারে বা ভাংতে পারে, অবশ্যই sir তারজন্যে full safety আমাদের ঠিক ওরকমই একটি শক্ত বক~ বাস্কের ভিতরেই sir আমাদের কুশন দেওয়া.

অবশ্যই sir আপনাদের আপনি order করবেন, আপনি চাইলেই আমাদের WhatsApp এও contact করতে পারেন, আপনি চাইলে আমাদের mart এ direct phone ও করতে পারেন. আপনি চাইলে আপনা~ আমাদের app এর যে. complaint এ page ওখানে গিয়ে আপনার complaint টা register করতে পারেন. within twenty four hours আপনার যে product টার fault বেড়িয়েছিল বা যে product টা আপনি মনে করেন যে না এটা ঠিক নয়, আমার অন্য product চাই. twenty four hours এর মধ্যে sir ওটাকে আপনাকে resend করা হবে. আমাদের executive যাবে, আপনার ওখানে কি fault আছে সেটা দেখে নেবে. আর সঙ্গে সঙ্গে আপনাকে অন্য ওটা নিয়ে sir অন্য আরেকটা return অবশ্যই তাকে দিবে~ আপনাকে দিয়ে দিবে. হ্যা sir বুঝতে পেরেছি. না দেখুন দু'টো আপনার কাছে option আছে, এ মুহূর্তে আমরা শুধু দু'টো option ই নিচ্ছি যেটা হচ্ছে সেটা হল sir UPI payment আরেকটা sir cash on deliver. এবার আমি sir মানে বিশেষ করে বলব যে এই মুহূর্তে দাঁড়িয়ে cash on delivery টা আমরা কম prefer করছি কারণ আপনি জানেন যে cash on delivery আমরা যদি মানে আপনি যদি দেন তো ওটাতে. কর~ physical contact টা একটু বেশি হওয়ার chance টা অনেকটাই বেশি থাকে. তো ওই জন্যই আমরা মানে এখন চেষ্টা করছি যে আমরা যেনো মানে UPI তেই ব্যাপারটা. কিন্তু রাখতে পারি কারণ আমরা চাই contactless টা, তো আপনি চেষ্টা করবেন এমন কি আমরা শুধু আপনাকে না, আমরা সমস্ত আমাদের customer যারাই phone করছেন ধরুন. তাদেরকে আমরা এটুকুন request করছি যে আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন যে contactless payment টা করার. এবারে. হ্যা অনেকের হয়তো কেউ Upay ব্যবহার করেন না. বা অনেকেই safe মনে করেন না এই transaction টাকে যারা তো তাদের জন্য sir কিছু করার নেই, তাদেরকে আমাদের মানে cash on delivery service টাই provide করতে হবে. ক্ষেত্র বিশেষ করে যারা.

app এই আপনি payment এর procedure টা আপনি দেখতে পেয়ে যাবেন. ওখান থেকে সমস্ত UPI এর এ মানে payment এর ব্যবস্থা sir আমাদের আছে. হ্যা sir নিশ্চয়ই, আসলে basically off ছিল কারণ যে আপনাকে বললাম যেহেতু এখন COVID এর situation. তো COVID এর situation থেকে কি হয়েছে আমরা যেখান থেকে ধরুন এগুলো মানে যেগুলো import করি, কিছু কিছু জায়গা. কিছু কিছু maxium আমাদের কলকাতার ভিতরেই থাকে কিন্তু কিছু কিছু জিনিস sir আমাদের একটু দূর থেকেও তো আসে ফলে কি হয় তো তখন একটু মানে problem চলছিল COVID এর জন্য কিছু কিছু রাজ্যে তো এই জন্য sir আমাদের সেই. সেগুলো এসে পৌছায়নি. আর আমাদের কলকাতায় যেগুলো sir produce হয় তো আসলে আমাদের ওই section টা sir খুব busy একটা section মানে ধরুন, ওই section টা আমাদের খুব বেশি চলে কারণ আমরা যেই company জিনিসগুলো আমরা রাখি ধরুন fish ball. আহ chease ball, meat ball তারপরে এরকম বিভিন্ন রকম তারপরে আলুর যে পোকারাগুলো থাকে তো এইগুলো sir এগুলো খুব বেশি বিক্রি হয় আমাদের.

store হয়তো এক থেকে দু' সপ্তাহর মধ্যে হয়তো visit করেছিলেন, তাই জন্য দেখেছেন sir যে আমাদের ওটা available নেই কিন্তু.

আমাদের মানে একটু permission এর যেহেতু এখন problem চলছে তো permission টা পেয়ে গেলেই sir আমাদের এখানে আবার সমস্ত stock refill হয়ে যাবে. নিশ্চয়ই sir হতেই~ মানে হতে পারে না, সেটার জন্যে আমি I am extremely sorry । আমি বুঝতে পারছি। আমি চাইনা যে কোনোদিনই আপনাদের product কোনোরকম ভাবে বাজে বেরাক যেটা আপনারা অবশ্যই আমাদের mart এ ভরশা করেন বলেই বলেই আপনারা এতোটা মানে risk নিয়েও আপনারা shop করেন, আমরা জানি। তো যখনই sir এরকম কিছু জিনিস বেরবে যখন ধরুন যে আপনি সেই জিনিসটাকে satisfy নন সেই product টা নিয়ে আপনি satisfy নন, বা কোনো রকম কিছু ন~ খারাপ বা faulty বেরিয়েছে অবশ্যই sir আপনি যদি আমাদের store করতে পারেন তো definitely এটা খুবই ভালো। এটা খুবই ভালো যে আপনি অবশ্যই সেটা store এ নিয়ে আসবেন। store এ আপনার with bill টা শ~ মানে bill টাকেও অবশ্যই carry করবেন, তো bill টাও সঙ্গে আপনি নিয়ে আসবেন, অবশ্যই sir যদি দেখে মনে হয় যে অবশ্যই যে আপনার জিনিসটা সত্যি faulty একদমই মানে

আর তাছাড়া sir আপনাকে~ আপনাকে এটাও জানিয়ে রাখি যে আপনা~ আমাদের একটা নিজস্ব website ও আছে কিন্তু sir ওই website থেকে এই মুহূর্তে shopping করা যাচ্ছে না কিন্তু আমাদের একটা website ও রয়েছে এই survay এর জন্যে যারা online survey তে মানে যারা online survey টা করে। সেখানে গিয়েও sir আপনি এ ব্যাপারে একটা complain করতে পারেন যে আমার এরকম একটা product আমি নিয়েছিলাম। এতো তারিখে, এই আর ওখানে option আপনার bill টাকে মানে scan করে ওখানে upolad করার।